এটা-আ-ও হসপিটাল -টার নাম হচ্ছে রশিদপুর গ্রামীণ হাসপাতাল এখানে অনেক লোকে নিশ্চয়ই ভর্তি থাকে ।

ফাইল আছে সব কিছুই দেখা যাচ্ছে ।

যাতায়াত করছে পাশে আছে ঘর বাড়ি এবং একটি শপিং মল যে যার সামনে আছে বাইক সাইকেল অনেক কিছু আছে ।

এটা হচ্ছে একটি গাড়ির গ্যারেজ । এখানে দুটি গাড়ি এবং পাঁচটি লোক একটি টায়ার এটা একটা ওপর দিকে কোনো ভারী জিনিসকে চাগিয়ে ধরে আছে।

এখানে গাড়ি সারানো হচ্ছে। এখানে আছে যন্ত্রপাতি।

যার নৌকাটার চারধারে আছে খড় দিয়ে ঘেরা ওপরে দুটি লোক নিচে অনেকগুলি লোক আছে নদীর জলটা হওয়াতে টলমল করছে আকাশটা নীল ।

এটি একটি হসপিটাল যার পাশে আছে স্বচ্ছ জলের পুকুর এবং সেই জলটা এততাই স্বচ্ছ যে হসপিটাল -টা দেখা যাচ্ছে।

চারধার নদীর চারদিকে সবুজ গাছপালা এবং নীল নীল বস্তা দেখা যাচ্ছে।

এটি একটি সেলুন দোকান এবং লোকটি এখানে চুল দাড়ি কাটছে ফোনে কথা বলছে এবং সালুন ওয়ালা লোকটি চুল দাড়ি কেটে দিচ্ছে।

যা ডাক্তার খানাটা ওপরে ছাদ ঢালাই দেওয়া। এবং ডাক্তার খানাটার বাইরে আছে বেকারি

এবং চারধারে আছে সবুজ গাছপালা। এই দিকে রাস্তাটে আছে বাক্স। গাড়িতে টিনের গাড়িতে আছে বাক্স।

তার পাশে আছে একটি হাতিগাড়ি পিছনে আছে গাড়ি এবং একটি লোক কিছু একটা গাড়ি সারছেন।

স্লিপ আছে মিকিমাউস আছে এবং পুকুর আছে অনেকগুলি লোকও আছে এবং চারপাশে সবুজ মাঠ আছে।

বাড়ি আছে যার পাশে রয়েছে রাস্তা এবং একটি লাইট পোস্টার ।

এটা হচ্ছে একটা স্কুল যার চারপাশে রয়েছে সবুজ গাছপালা এবং ফুলের গাছ যেগুলো কি--